এই ছবিটি একটি প্যান্ডেলের ছবি যা রাতের বেলাতে আলোর তে খুব সুন্দর দেখাচ্ছে।

এটিও একটি খুব সুন্দর ছবি এই ছবিতে অনেকজন--কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে।

এটিও একটি খুব সুন্দর ছবি এই ছবিটিতে একটি--